একটি নীল কালার - এর বোতল আছে এইখানে পর্দা গুলি আহ দদ পিঙ্ক কালার তারপরে এইখানে একটি অনেকগুলো ষ্টার ঝুলছে ।

এইটি একটি এ.টি.এম. এ.টি.এম. এ.টি.এম. -এর বোর্ড এর কালার নীল এবং আহ সবুজ কালার এইটি এইটি আহ উপর একটি বাড়ি আছে এবং সাইড -এ একটি দরজা আছে শাটার দেয়া এর পশে আরও একটি উম পা রেড কালার -এর--

আর তি আহ একটি শ্রমিকএর জামার রং নীলকালার -এর একজনের নাহ রং সাদ জামার রং সাদা কালার -এর আরএকজনের জামার রং আহ--

এইখানে একটি মসজিদ আছে। মসজিদের রং সা রেড এবং আর এ সবুজ কালোরের এবং এইখানে এইখানে তিনটি পাখা আছে। এ একটি দরজা আছে। দরজার এ একটি পর্দা আছে। মসজিদে একটি লাইট আছে। আ-আর এইখানে দুটি ভ্যা ভেন্টিলিটার আছে।

এটি জানালার রং তো জানালাটি কাচ দিয়ে ঘেরা এবং বাড়িটির রং হচ্ছে উমম আকাশি কালার । এইখানে দুটি লোক দাঁড়িয়ে আছে পাশে একটি নারকেল গাছ আছে আরও অন্যান্য কিছু গাছ--

এবং-অ এইদিকে কিছু দোকান আছে চিপস -এর চিপস আছে আর এরকম জিনিস আছে এখানে।

একটি মন্দির মন্দির এর দরজা আছে মন্দির র দরজার রং হচ্ছে বাদামি কালার -এর জানলার রঙ ও বাদামি কালার -এর এবং উপর তাহএকটি চূড়া আছে এবংপাসে দুটি ছোট ছোট চূড়া আছে চূড়ার উপরে কিছু হাড়ি কলসি রাখা আছে এবং উপরে কিছু ঠাকুরের ছবি দেওয়া আছে এবং তার মধ্যে মাঝখানেরটা কালী ঠাকুর ।

চারিদিকে অ্যা নানারকম সুন্দর সুন্দর গাছ আছে এখানে। কিছু তাল সুপারি গাছ আছে এবং অ্যা ওদিকটাতে একটি বটগাছ আছে বোরো নানারকম ফুল দেখতে পাচ্ছি রেড কালার -এর। আর কয়েকটি লোক এদিকে আসছে দেখতে পাচ্ছি। কাজ করছে দেখতে পাচ্ছি।

ব্যাম করার জায়গা এইখানে অনকে গুলি মেয়ে ব্যাম করছে । আ-র এইখানে কিছু পর্দা ঝুলছে রেড কালার -এর।

আর পাশে একটি বাড়ি দেখতে পারছি। আর এইখানে একটি রাস্তা আছে। আর পাশে কিছু গোলাপফুল ফুঁটে আছে এবং সামনেও নানারকমের ওই গুলি গাছ আছে।

আর পাতাগুলি খুব বড়ো বড়ো আর যেগুলি ঝাঁকড়া হয়ে আছে ।